একটা রুম রয়েছে এ রুম -এ কিছু বেঞ্চ রয়েছে এ বেঞ্চের সামনের দিকে--

ওটা দেখা যাচ্ছে না আর কিছু গাধা ফুল।

সামনে একটা রুম দেখা যাচ্ছে সেই রুম এ--

এবং সেই মূ-উ-র্তির নিচে কিছু লেখা রয়েছ--

এবং তার ডান পাশে একটা বাইক রয়ে--